এতা হচ্ছে বাঘ এখানে মনে এই বাঘটিকে বন্দী করা হয়েছে বাঘটা নিজের মনে গেচে আর ক্যামেরা ম্যান ছবি তুলে নিয়েচে।

দেখছি প্রচুর অনেক এখানে বই দেখা যাচ্ছে। লোএকি বলে সাদা পারা নীল পারা টি-শার্ট পড়েছে আন প্যান্ট--